এই একটি চিড়িয়া চিড়িয়াখানা বা একটা খাঁচা হবে যেখানে একটা চিতা বাঘকে আটকে রাখা আটকে রাখা হয়েছে এবং--

এইটা একটি ফাইটার প্লেন -এর মডেল । আ- যেটাকে দেখতে অনেক জন এসেছেন। কতজন চার পাঁচ জন বাচচা। আর একটি মূর্তি দাঁড় করানো আছে ।